উপরে ফ্যান আছে সাইটে দোকানের অনেক কিছু জিনিস রাখা আছে লাইট জ্বলতেসে বাসনপত্রও রাখা আসে।

মানুষের সাইটে বসে কাজ করে আরো অনেক কিছু মেশিন রাখা আছে সাইটের দিকে অনেক মানুষ আছে।

এখানে একটি বিল্ডিং -এর উপরে মানুষ উঠে এখানে আরও উপরে বিল্ডিং উঠার জন্য এখানে লিনটা টানা হচ্ছে খুঁটি দেওয়া হচ্ছে।

অনেক কিচু জি জিমের জিনিস রাখা আচে।

উপরে বেডের উপরে একটি ফ্যান আছে আর হলুদ কালারের।

সাদা উপর দিকে দিয়েচে পিছনে ওয়াল আছে সিলভার কালারের ওয়াল আচে।

গাছে জল দিতেসে ওপরে একটা বিল্ডিং আছে।

আর হু হা হলুদ কালার -এর গেঞ্জি লাগিয়াছে আর প্যান্ট পরেছে।